in tutorial আমরা শিখব: filezilla কি
filezilla এর বৈশিষ্ট্য
filezilla কীভাবে install করবেন
filezilla interface
filezilla ব্যবহার করে files upload এবং download করা
filezilla কী
এটি ফ্রিএবং open source সফটওয়্যার
এটি network ফাইলগুলি ও ফোল্ডারগুলি ভাগ করার জন্য ব্যবহৃত হয়
ব্যবহার is সহজ
সব operating systemsএ কাজ করে
filezilla এর বৈশিষ্ট্যগুলি
ftp ftp over ftps ssh and ipv6 এর ক্ষেত্রে কাজ করে
সহজ file ট্রান্সফারের জন্য drag এবং drop সমর্থন করে
files নামএর জন্য filters আছেব্যবহারকারীরা নির্দিষ্ট files filters করতে পারেন যা তাদের পছন্দমত শর্তাবলী পূরণ করে
স্থানীয় এবং দূরবর্তী directory তুলনা করতে directory comparison
bookmarks আছে
এই tutorial record করতে আমি ব্যবহার করছি ubuntu linux os সংস্করণ 1404
filezilla সংস্করণ 3102
এবং একটি কর্যকরী internet সংযোগ
এই tutorial অনুশীলন করার জন্য আপনার যেকোনো একটি operating system সম্পর্কে জ্ঞান থাকতে have
linux os সম্পর্কে জানতে হলে এই website linux spoken tutorials গুলি দেখুন
ubuntu linux অপারেটিং সিস্টেমে নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে যেকোনো একটি ব্যবহার করে filezilla ইনস্টল করা যায়
ubuntu সফটওয়্যার centre go synaptic প্যাকেজ ম্যানেজার এ যান filezilla অনুসন্ধান করুন
অথবা terminalএ type করুন sudo aptget install filezilla এবং enter টিপুন
যেকোন os এ filezilla install করার আরেকটি পদ্ধতি হল
নির্দিষ্ট os এর জন্য filezilla client download করুন
windows অপারেটিং সিস্টেমএ ডাউনলোড করা setup file double click করুন এবং install করুন
আমি ইতিমধ্যেই আমার লিনাক্সমেশিনে ইনস্টল করেছি
চলুন filezilla খোলা যাক
ubuntu linuxএ আপনার desktopএ শীর্ষস্থানের বাম corner ড্যাশ home click করুন
search box filezilla type করুন
আপনি filezilla icon দেখতে পারেন এটি খুলতে click করুন
windows এ start menu তে click করুন এবং filezilla অনুসন্ধান করুন
in তালিকায় এটি খুলতে filezilla click করুন
বিকল্পভাবে যদি filezilla shortcut icon desktopএ থাকে তাহলে এটিতে double click করুন
filezilla interface এরকম দেখায়
এতেmenu bar শীর্ষে থাকে
সাধারনত ব্যবহৃত menu আইটেমগুলির জন্য shortcut icons bar
quick connect bar
details pane
local site pane
remote site pane
status pane
quick connect barএ এই ক্ষেত্রগুলি রয়েছে
hostযেখানে আমাদের দূরবর্তী অবস্থানএর ipএর host বিবরণ বা সাইটের address লিখতে হবে
ইউজারনেমযেখানে আমাদের hostএর username লিখতে have
পাসওয়ার্ডhost user এর পাসওয়ার্ড ক্ষেত্র
port যোগাযোগের জন্য protocolএর প্রকার
quick connect buttonদূরবর্তী অবস্থানের সাথে সংযোগ স্থাপন করার জন্য
একটি drop downযা আগে থেকে সংযুক্ত অবস্থানগুলি তালিকাভুক্ত করে
details pane এ যোগাযোগ প্রযুক্তিগত বিবরণ এবং দূরবর্তী machine চালানো কমান্ডগুলি রয়েছে
local site pane আমাদের সিস্টেমের file গঠন প্রদর্শন করে
remote site pane সংযুক্ত remote সিস্টেমের file গঠন প্রদর্শন করে
এই দুটি files এবং ফোল্ডারগুলি browse এবং সনাক্ত করতে আমাদের সাহায্য করে
status pane file transfer status প্রদর্শন করে
এতে ৩ the ট্যাব রয়েছে: queued filesসেই ফাইলগুলির তালিকা দেখায় যা স্থানান্তরের জন্য সারিতে রয়েছে
failed transfer যে ফাইলগুলি স্থানান্তর ব্যর্থ হয়েছে তার তালিকা প্রদর্শন করে
successful transferসফলভাবে স্থানান্তর করা ফাইলগুলি প্রদর্শন করে
এরপর আমরা একটি দূরবর্তী systema সংযোগ এবং তাতে একটি file স্থানান্তর করা দেখব
host box আমি remote machinein ip address type করব
আপনি সেই মেশিনটির ip address দিতে পারেন যেটি আপনার কাছে উপলব্ধ
তারপর দূরবর্তী machineএর জন্য username ও password লিখুন
port হিসাবে ২২ type করুন
এবং quick connect click করুন
আপনি একটি বার্তা পাবেনunknown host key
always trust this host add this key to the cache checkbox click করুন এবং ok বোতাম click করুন
details panea একটি সফলতার বার্তা প্রদর্শিত হয়
এটি নিশ্চিত করে যে দূরবর্তী machine এবং আপনার machine network সাথে সংযুক্ত
মেশিনগুলি সংযুক্ত না হলে connection failed বার্তা প্রদর্শিত হবে
এখন আমাদের machine থেকে দূরবর্তী machine একটি file স্থানান্তর করুন
এটি করার জন্য প্রথমে local site paneএ সেই file browse করুন to আপনি স্থানান্তর করতে pane
আমি আমার machine desktop folder যাব এবং file sample pdf নির্বাচন করব
ফাইলটিতে ডানclick করুন এবং upload নির্বাচন করুন
status paneএ আপনি file transfer status দেখতে পাবেন
আপনার network গতির উপর নির্ভর করে এটি কিছু সময় নিতে পারে
একবার transfer সম্পূর্ণ হলে queued files ট্যাব থেকে অগ্রগতি বারটি অদৃশ্য হয়ে যাবে
successful transfer ট্যাবে click করুন এখানে আমাদেরটি দেখা যাচ্ছে
status pane দেখাচ্ছে the file স্থানান্তর করা হয়েছে
আসুন দেখি file কোন স্থানএ স্থানান্তরিত হয়েছে
ডিফল্টরূপে ফাইলগুলি remote site pane এ খোলা থাকা অবস্থানটিতে স্থানান্তরিত হবে
এখানে আমাদের file sample pdf
এটি প্রদর্শিত না হলে shortcut icons bar এ যান এবং refresh বোতামে click করুন
এরপর আমরা শিখব কিভাবে আমাদের files বা folder একটি নির্দিষ্ট স্থানে upload করা যায়
remote site paneএ আমি folder desktop browse করব
তারপর desktop folder মধ্যে thenclick করুন এবং create directory নির্বাচন করুন
একটি window খুলে যাবে
আমি স্পোকেন টাইটেলিয়াল হিসেবে directory name দেবো এবং ok button click করব
desktop এ আপনি তৈরী করা স্পোকেন টাইটেলিয়াল folder দেখতে পাচ্ছেন
এর পরে কোনো file upload করা যাক
আমার desktopa আমার কাছে intro ogv নামে একটি file আছে
আমরা we file upload করব
ফাইলটিতে click করুন remote site pane এ spokentutorial folder pane এনে drop করুন
আমরা drag এবং drop পদ্ধতি বা ডান ক্লিক করে এবং তারপর upload নির্বাচন করে files বা folders upload করতে পারি
এখানে লক্ষ্য করুনintro ogv file স্পোকেন টোউটরিয়াল folder আপলোড করা হয়েছে
এখন remote machine থেকে file বা folder download করা শিখি
এটি করার জন্য remote pane থেকে file স্থানীয় machine pane আনুন এবং drop করুন
বিকল্পভাবে ডান click করুন এবং download নির্বাচন করুন
এখন স্পোকেন টাইটেলিয়াল folder remote machine থেকে আমাদের স্থানীয় machineএ থেকে ডাউনলোড করা হয়েছে
অনুরূপভাবে আপনি সহজেই আপনার machine থেকে কোনও দূরবর্তী machine files upload বা download করতে পারেন
এবার আমরা এই tutorial শেষে এসে গেছি আসুন সারসংক্ষেপ করা যাক
in tutorial আমরা শিখেছিfilezilla সম্পর্কে
filezillaর বৈশিষ্ট্য
filezilla কীভাবে install করবেন
filezilla interface
filezilla ব্যবহার করে files upload এবং download করা
the download করুন এবং দেখুন
আমরা কর্মশালা পরিচালনা করি এবং যারা আমাদের online পরীক্ষা pass করে তাদের আমরা certificates দিয়ে থাকি আরো তথ্যের জন্য আমাদের লিখুন
এই spoken tutorial সম্পর্কে আপনার কি কোন প্রশ্ন আছে
সেই minute এবং সেকেন্ডটি নির্বাচন করুন যেখানে আপনার প্রশ্ন আছে
spoken tutorial দলের কেউ সেগুলির উত্তর দেবে
spoken tutorial প্রকল্প nmeict mhrd ভারত সরকার দ্বারা পরিচালিত হয়
এই মিশনের উপর আরো তথ্য এই link এ উপলব্ধ
আমি অন্তরা এই স্ক্রিপ্টটিঅনুবাদ এবং রেকর্ড করেছি দেখার জন্য ধন্যবাদ